চিত্রটিতে একটি খোলা মাঠ দেখতে পাচ্ছি। মাঠটির আসে পাশে অনেক ছোটো বড়ো বাড়ি দেখতে পাচ্ছি এবং অনেক সবুজ গাছপালা দেখতে পাচ্ছি।

ছেলেদের চিত্র করা হয়েছে দেখতে পাচ্ছি এবং একটি বড় গাছ আঁকা অবস্থায় দেখতে পাচ্ছি এবং চিত্রটি খুব সুন্দর লাগছে ।

এ একটি রাস্তা দেখতে পাচ্ছি। যে রাস্তাটির পাশে অনেক দোকান দেখতে পাচ্ছি। এই দোকানের সামনেই কয়েকটি যানবাহন রাখা অবস্থায় দেখতে পাচ্ছি এবং কয়েকটি--